এটা ফরেস্ট টাইপ এ মনে হচ্ছে তারকাটা দেওয়া ভিতরে।

সাজানো আছে ফুল দিয়ে আ এমনভাবে ডেকোরেশন করা --

তোলার যে মেশিন । এটাকে জেটিকল-ল বলে হয়তো বা। এটা দিয়ে মাটি খনন করা হচ্ছে।

আ তার বোর্ড বি আ দুটো সাটার --

পাশে বিল্ডিং আছে কিন্তু স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে।

বেড এ কোন মানুষ নেই। বেড এর উপর কিছু জিনিস রাখা আছে।

এখানে একজন নাচের স্টেপ নিয়ে দাঁড়িয়ে আছে এটা আমি বুঝতে পারছি না ভারতনা--

বাইরে অনেকগুলো বাইক স্কুটি রাখা আছে একটা লোক গাড়ি ঠেলে রাখছে হোয়াইট কালার এর শার্ট পরা আছে সে।

বাইরে একটা হোয়াইট কালারের বিল্ডিং দেখা যাচ্ছে যেখানে তিনজন লোক দাঁড়িয়ে আছে একজন মাথায় হাত দিয়ে দুজন--

এটা একটি এ .টি.এম এ.টি.এম. .।

লোকজন দেখতে পাচ্ছি নামটা বোঝা যাচ্ছে না আসলে কিসের বিল্ডিং অনেকগুলো বাইক রাখা আছে।

ওর নিচে-এ লোক জনের মাথা দেখা যাচ্ছে।

বুঝতে পারছি না যে অ্যাকচুয়ালি কি --

বিল্ডিং টার সামনে একটা বয়স্ক মহিলাকে দেখা যাচ্ছে। একটা ইয়াং ছেলেকে দেখা যাচ্ছে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি দেখা যাচ্ছে একটা গাড়ি দেখা যাচ্ছে।

কুড়ে ঘর টাইফ এর ছোঁনের চালা দেওয়া এব --

তিন চার পাঁচ ছয় জনকে দেখা যাচ্ছে সাদা।